উপরে একজন লোক চাক্কির মধ্যে পরিস্কার করসে।

চকলেটটা খুব টেস্টি হবে ক্রিমটি ইয়াম্মি কালো কালারের বিস্কুট ।

ফসা একটা আলু পচা।

এও টিনের চাল দাওয়া লাইট জ্বালানো।

সুন্দর সাগ সাগরটাও নদীটাও খুব সুন্দর।

ভিতরে দরজা আছে একটা ছেলে মুখ দেখা যাচ্ছে না।

পর্দার কালারটা হল লাল গ্রিলের কালারটা হল।

এই পোস্টার আসে দুতলা দোকান একটা পোস্টার লাগায়--

এখানে বিভিন্ন ধরনের খেলনার জিনিস আসে যেমন ট্রেডি আসে ঝুলন আসে উ গন্ডার আসে বিভিন্ন ধরনের খেলনার জিনিস আসে ।

বাকেট আসে বিভিন্ন ধরনের জিনিস আসে।

আশেপাশে ডিজাইন সবুজ কালারের গাছ আছে।

এরপর লাউ কবি গাঁজর অনেক ধরনের সবজি আছে লাউ আছে ইটার সাইডে একটা দোকান।

এটা একটা বইয়ের দোকান এখানে বই আছে তারপরে বই রাখার রেগ আছে।